উম বিল্ডিং এর কালার টাও দারুন এখানে উম উম দোতলা বিল্ডিং এটা।

এটা বাচ্ছাদের স্কুল এখানে উম খাওয়া খাওয়ানো পরিবেশন হচ্ছে খিচুরি খিচুরি আর সবজি খাওয়া দাওয়ার পরিবেশ টা খুবই সুন্দর উহহ এখানে।

এটা হাই স্কুল মালদাতে হয়ত দুহা-জা-র আ বোঝা যাচ্ছে না। এটা তোমার পনেরই আগ --

এটা একটা ইস্কুল । নয় উ ইস্কুল এ সাইকেল রাখানো আছে। এখানে এখন ক্লাস চলছে।

সাদা কালারের গাড়ি গাড়িটাকে খুব সুন্দর ভাবে সাজিয়েছে।